সব গ্রামে আরামদায়ক এবং আরামদায়ক homestay রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা আপনাকে স্থানীয় লোকেদের সাথে সংযুক্ত করে পরিচয় করিয়ে দেন এবং তাদের বাড়ি এবং গল্পের মাধ্যমে আপনি লাদাকে সংস্কৃতি আবার এবং ঐতিহ্যের আভাস পান homestay র মাধ্যমে

এবং তাদের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করার পর আপনি hostel র আপনি যে কোন catalogue র চেয়ে বেশি জানতে পারেন যষ্টেল সম্পর্কে যষ্টেল হল ভারত ও নেপাল backpacking hostel এর একটি chain যা গর্বের সাথে এশিয়ার বৃহত্তম আমার backpack জন্য একক ভ্রমণকারীদের

Hello tele insurance corporation হ্যাঁ sir নিশ্চই। আপনি বলুন আপনি কি ব্যাপারে জানতে চান আচ্ছ আচ্ছা sir যদি কিছু না মনে করেন। আপনার Income টা একটু বলতে পারবেন। Okay আচ্ছা আর আপনার Age Okay তো Sir আপনার আমি দেখতে পাচ্ছি আপনার হিসাব মতো eighteen thousand এর মত আপনার Tax deduct হয় তাইতো Okay তো sir tax deduction এর জন্য বিভিন্ন ধরনের Law আছে। আপনি জানেনই। তো সেটার Under এই কিছু কিছু policy আছে। তো আপনি সেই Policy গুলোর মধ্যে থেকে কোন একটা Sir try করে দেখতে পারেন। হ্যাঁ স্যার নিশ্চই আহ Sir ulip policy আছে। Public provident fund যেটা সেটা তো স্যার Normally সবার করাই থাকে নয় PPF থাকে নয় EPF থাকে। তো আপনার তো কোন একটা করা আছে নিশ্চই Okay আর তাহলে sir আপনার Eighteen thousand যেটা সেটা পুরোপুরি আপনি যাতে না deduct হয়। তো সেই জন্য তো আপনি Policy তো স্যার আপনি ulip টা Try করে দেখতে পারেন হ্যাঁ sir নিশ্চই Ulip এ কি হয় বলুন তো? আপনি যে normal যে policy টা করেছেন insurance এর সেটার ক্ষেত্রে সেটা যেরকম এটা থেকে একটু খানি আলাদা Mutual fund যে রকম হয় sir, mutual fund কি বলুন তো। আপনার sir mutual fund কোন কিছু আছে নাকি আমি বলতে পারি ওকে sir actually mutual fund কিংবা share এ ধরনের যে জিনিসগুলো হয়, mutual fund directly market উপর dependent । Market আপনি ধরুন কোন fund কিনলেন তো কেনার পরে সেই যে fund টা সেটা লাভ ও হতে পারে এবং ক্ষতি হতে পারে। কিন্ত share যেটা হয় সেটা directly কোন company যদি loss এ যায়। তাইলে আপনারও হবে loss এবং যদি তাদের লাভ হয় তাহলে আপনার ও লাভ হবে। কিন্ত mutual fund টা একটু অন্য রকম। mutual fund টা পুরোপুরি share মত নয়। ওটাতে NAV বলে একটা জিনিস আছে sir তো সেটার উপরেই depandent করে। যদি NAV বেশি হয় তো সেই অনুযায়ী আপনার লাভ হবে। এবার NAV যদি কম হয়। ধরুন আপনি কুড়ি টাকা NAV দিয়ে একটা fund কিনলেন। কুড়ি টাকা fund দিয়ে যদি কিনেন পরে যদি সেটা পনেরো টাকায় চলে আসে NAV টা তাহলে আপনার যে এটা, আপনার কিন্তু fund এ loss হবে। সেই mutual fund এর উপরই Depend করেই এই ulip টা তৈরি হয়েছে পুরোপুরি life insurance এ কি হয়, life insurance এ কিন্তু আপনার সেইভাবে লাভ থাকে না। আপনি ধরুন এখন এখন এই year টা যেটা চলছে, তো সেই অনুযায়ী ধরুন আপনার এখন যে amount টা চলছে। আপনি এখন একলাখ করে যদি দেন প্রত্যেক বছরে, পাঁচ বছরের জন্য। আপনি পাঁচ লাখ টাকা deposit করলেন

হ্যাঁ আহ পাঁচ লাখ করে ধরুন আপনি investment করলেন এবং আপনি দশ বছরের জন্য সেই term টাকে রাখলেন। দশ বছর পরে আপনি যখন টাকার amount টা নিচ্ছেন পাঁচ লাখের জন্য আপনি দশ বছর হলে সাত লাখ কিংবা সাড়ে সাত লাখ টাকা পাবেন। এটা হচ্ছে guaranteed এখনই মানে না আপনি যদি policy করেছেন যেহেতু। আপনার এখনই সেটা policy bond এ লিখে দেওয়া থাকবে আপনি এই amount টাই পাচ্ছেন। কিন্তু আপনিযেহেতু জানেন sir dollar কিংবা যে কোন rupees সেগুলোর market value up down করতে থাকে। এবার আপনি share কিংবা mutual fund এ এগুলোতে ঝুঁকিপূর্ণ একটা বিষয়। তো আপনার যদি sir risk নেওয়ার জন্য মানে তৈরি থাকেন আরকি হ্যাঁ sir আর risk নেওয়ার জন্য যদি আপনি তৈরি থাকেন। Then ulip টা আপনার জন্য better optioin কারণ, ulip এ আপনার ধরুন বিভিন্ন ধরনের ratio থাকতে পারে Fifty fifty ratio থাকতে পারে, Sixty forty ratio তেও থাকতে পারে। এবার ধরুন আপনি চাইছেন যে fifty fifty ratio তে আসতে চাইছেন, আপনার fund টায় এবার সেই টা তে কি হচ্ছে আপনার fifty percent টাকার amount টা যেটা, সেটা প্রথমেই বলে দেয়া থাকবে bond এর মধ্যে যে আপনি এই percent টাকাটাই পাচ্ছেন। কিন্ত আর fifty percent যেটা সেটা market dependtent হয়ে যাবে। ওই পাঁচ বছরের। Next যে পাঁচ বছর আপনার রাখছেন ধরুন, আপনি পাঁচ বছর ulip এর ক্ষেত্রে বলছি। আপনি পাঁচ বছর টাকাটা দেওয়ার পর যখন রেখে দিলেন, পরবর্তী পাঁচ বছরের জন্য Total দশ বছর পর আপনি যখন শেষ করছেন। তখন ধরুন আহ ulip অনুযায়ী আপনার ওই পাঁচ লাখের against এ আপনি fixed ধরুন পাচ্ছেন যেটা পাঁচ লাখ আপনি পেয়েই যাচ্ছেন।

পাঁচ লাখের against এ আপনি হয়ত পনেরো লাখ কিংবা কুড়ি লাখ টাকাও পেতে পারেন।

হ্যাঁ company বলতে sir CBSE যেটা আছে। সেই ধরনের আছে, আর ACI আছে। এধরনের কিছু comapay বা bank যেগুলো আছে সেগুলো provide করে এবং provide যে করছে তাদেরও আবার বিভিন্ন ধরনের ulip এর একটা policy হয় না। ধরুন একটাই company যে রয়েছে। যে আরো বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরুন আহ ulip এর কিছু কিছু policy যেমন infastructure এর উপর হতে পারে কিংবা আহ আপনি যদি ACI ক্ষেত্রে দেখেন ওটা যদি যেহেতু banking একটা company আছে ওরা banking and financial এর ব্যাপারেও একটা আহ fund তৈরি করেছে। তো বিভিন্ন ধরনের fund ওরা তৈরি করেছে এবার আপনাকে sir choose করতে হবে ‍যে, আপনি কি রকমের ধরনের sector এ রাখতে চাইছেন। Sector তো অন্য অন্যও হতে পারে, সেই জন্য। আহ sir life insurance তো দুরকমের হতে পারে। একটা তে ধরুন

হ্যাঁ sir life insurance actually দু রকমের হতে পারে। একটাতে ধরুন accidental জনিত যেটা সেটা extra থাকে আর একটা normally থাকে। মানে আপনি যখন করেছেন already তো জানেন life insurance হচ্ছে life টাকে insure করার জন্য। তো সেখানে মানে আপনার life এর আরকি আপনার life এর উপরেই depend করে এই policy গুলো তৈরি করা হচ্ছে। সেখানে আপনি যদি নিজেকে রাখতে চান তো নিজে। আর না হলে sir আপনি যাকে রাখতে চান সেই nominee হবে। ধরুন আমি একটা insurance করেছি। আর সেখানে আমি term insurance করেছি। তো আমি ধরুন কোন ভাবে কোন accident এ মারা গেলাম। তো সেটার ক্ষেত্রে কি হচ্ছে যে term insurance এর জন্য আমি ধরুন আহ Minimum এক হাজার করে আমি প্রত্যেক year এ দিলাম। সেটা ত্রিশ বছর হতে পারে। ওটা একটা long term এ চলে কারন ওটার amount টা যেহেতু কম থাকে। তো ধরুন ত্রিশ বছরের জন্য দিলাম। আর পরবর্তী আমার যে term টা সেটা আমি চল্লিশ বছর কিংবা ষাট বছরের জন্য রাখলাম। এবার আমার যদি সেই ষাট বছরের মধ্যে যদি আমি মারা যাই, then আমার family যা insurance এর যা টাকাটা থাকবে, সেই টাকাটা আমার family পাবে। কিন্তু অন্য life insurance যেটা normal হয় আরকি। সেটার ক্ষেত্রে কি হচ্ছে ধরুন আ~ আমি মারা গেলাম কিংবা আমি মারা গেলাম না। আমি জীবিত আছি তো তা সত্ত্বেও আমি টাকাটা পেয়ে যাবো। কিন্তু সেখানে ওইখানে যেমন term insurance এর ক্ষেত্রে কি হয় আহ just কথার কথা বলছি আপনার। আপনি হয়ত দিয়েছেন। মানে আমি total ধরুন দিলাম যে একলাখ টাকা total হয়েছে। ত্রিশ বছরের কথা বলছি। কিন্তু আমি যদি মারা যাই। তারপর আমার family এক লাখের জন্য যে দু তিন লাখ টাকা পাবো এরকম না। হয়ত আমার family পনেরো লাখ টাকার cover পেলো। যেহেতু ওটা term insurance বলে। কিন্তু আহ যদি normal insurance যেটা সেটার ক্ষেত্রে কি হচ্ছে! প্রত্যেক বছর আমি minimum বলছি একলাখ টাকা যদি দিই, তাহলে সে পাঁচ বছরে দেওয়ার পরে আমার normally যেটা সেটা একটু আগেই বললাম। যে আমি যদি বেঁচে থাকি সেই অবস্থাতে ধরুন ওই আহ বারো লাখ টাকা মত সেরকমই পাবো। সেটা হচ্ছে maximum আর যদি আমি মারা যাই, then ওটা বেড়ে যাবে। সেটা দশ গুন হয়ে যায়। যা আমি পাবো মানে বেঁচে থাকাকালীন আমার যা পাওয়ার কথা আমি মারা গেলে সেটা আমার family দশ গুন পাবে। হ্যাঁ দেখুন sir insurance ক্ষেত্রে risk সেরকম থাকার কথা নয়। কারন আপনি already check করে নেবেন। policy bond এ সমস্থ কিছু লেখা থাকবে যে আপনি কত টাকা করে কত বছর দিচ্ছেন এবং কত দিনের জন্য রাখছেন সেটাকে তারপরে কত টাকা পাচ্ছেন এবং সেটার মধ্যে সমস্থ রকমের maturity benefit, death befefit total যত রকমের extra bonus ।

এবার কিছু~কিছু policy থাকে তার bonus point এ কিছু add হয়। Bonus কিছু cash add হয়। তো এবার এ সেটা এ depend করে policy bond ই লেখা থাকবে। তো insurance এর ক্ষেত্রে সেরকম কিছু

Fifty fifty ratio তেও হতে পারে sixty forty ratio তেও হতে পারে। তো আপনি ধরুন এরকম দেখা গেল আপনি already mutual fund যদি করে থাকেন বা আপনার যদি sir কোন idea থাকে then বুঝতে পারবেন যে market up হতে পারে down ও হতে পারে। যেকোন ধরনের আপনি ptocurrency থেকেই শুরু করে যেকোন ধরণের আহ আপনি market যদি দেখেন কখন up হবে কখন down হবে সেটা বোঝা যায় না এবার সেটার উপর Depend করে আপনার যদি মনে হয়। যে না আমার দশ বছর বাধে এই ‌এই রকম fund এ যদি আমি রাখি। বা এই রকম কিছুতে যদি আমি রাখি then আমার হয়ত amount টা বারতে পারে।

কারন আপনি Already আপনার Fifty percent যেটা আপনি দিয়েছেন। সেটা আপনি ফেরত পেয়ে যাচ্ছেন। ওটা মানে ওটাতে মানে খুব একটা মানে যদি fifty percent এর ক্ষেত্রে দেখুন যে আপনি যে আপনার amount দিলেন সে Amount টা কিন্তু ফেরত পেয়ে যাচ্ছেন। বাকী আহ যে টাকা রইলো

যেটা আপনি লেখা আছে। যে আপনি পাচ্ছেন এই Amount টা সেই Amount আপনি ফেরত পেয়ে যাচ্ছেন। কিন্তু বাকী যে Amount এর ব্যাপারটা থাকবে সেটা কিন্তু আপনি ফেরত Amount পাবেন না। আ sir Insurance টা mainly এরকম দু ধরনের হয়। একটা হচ্ছে traditional আরকটা ulip । traditional এর মধ্যে আপনি তো sir বললেন তো sirinsurance করছেনে। তো আপনারটা কি term insurance

ওকে ও sir আপনি কি Dirving করেন মানে bike বা কিছু চালান ও আচ্ছা আচ্ছা তাহলে হয়ত Term ই করানো আছে করান, যেহেতু ওটাতে accidental benefit টা বেশি থাকে হ্যা দেখুন sir ধরুন যে আমি Term insurance করেছি। তো আমি already মানে insurance ক্ষেত্রে এটা থাকেই যে nominee একজনকে দিতেই হয়। তো আপনার ক্ষেত্রে ও হয়তো nominee কেউ করা ছিল তো আমি ধরুন আমি Main হচ্ছে যে Life insurance আছি। আমার নামটাই Main আছে। আমার Life টাকে Assuat করা হয়েছে। তো আমি কাউকে nominee করলাম

কারে কে নাম দিয়েছি। তো যেহেতু আমি Main আছি। আমার life টাকে ensure করা হচ্ছে। তো আমি তাকে joint এর রেখেছি। সে কিন্ত টাকাটা পেয়ে যাবে। অ না sir এটা পুরোপুরি আলাদা। দরুন আপনার তো Tax savings এর জন্য েযেহেতু বলছেন। তাহলে সবটাই বলছি। Tax savings এজন্য আপনার ulip করা যায় normal life insurance ও করা যায় অ Public providant fund আছে সেটা করা যায়। ELSS হচ্ছে একটা sir mutual fund এর একটা ধরন। মানে mutual fund বিভিন্ন রকমের হতে পারে। Hybrid হয় ELSS হয়, অ তারপরে কিছু অন্য ধরনের Fund হয়। তো সেই গুলো মিলিয়ে actually ওটা mutual fund হয় আর এছাড়া EPF হয়। আরেএছাড়া অন্যান্য Company র Premium তো আছেই life insurance এর

Long time কিছু রাখতে চাইছেন। তো সে long time রাখা যায়। short time একটা রাখা যায়। একটা middle time মানে দুটো যে মানে large cap আর small cap

Gain করছে যেমন আমাদের covid situation এ Covid situation এর জন্য medical যে দিকটা ধরুন medical supply টা সেটা একটু বেশি লাগতো। যার জন্যে বিভিন্ন companies ছিল তাদের pharma sector টা ছিল সেটা খুব ভালো Gain করেছিল। তাই জন্য যারা সেই time টুকু। দরুন সেই তখন কোন fund বেশি থাকে সেই time এ কখনোই investment করা উচিত নয় তো যারা দরুন আগে থেকেই Pharma sector এ investment করে রেখে ছিল। তাদের কিন্তু time র জন্য যখন covid জন্য suppy টা বেশি লাগতো। সেই time ই কিন্তু pharma sector এ প্রচুর বেশি demand ছিল তো তার জন্য Time লাভ হয়েছিল। ELSS fund টা কি হয়। ওটা tax saving জন্য ওটা same ই থাকতে পারে। মানে same বলতে বছরের একটা time হয় সেটা সেই time প্রচুর লাভ ওই Fund টা আছে। সে অটার demand টা বেরে যায়। april থেকে may । মানে march, april, may যেহেতু time টুকুটতে tax কাটার time । tax টা Ddeduct হওয়ার time Then সেই time টাতে ওই fund টাতে একটু বেশি demand থাকে। তো আপনি যদি আগে করে রাখেন then তাহলে আপানার সেই time এ লাভ হবে এবার আপনি Long term জন্য রাখতে চাইছেন। তার জন্য কিন্তু ওই ধরনের fund কখনো ভালো না অ sir কিছু মনে না করলে আপনি কি ধরনের Sector আছেন যদি বলেন Government না Privete আচ্ছা sir আপনি যদি Private sector এ থেকে থাকেন তাহলে আপনার PPF টা নয় হয়তো। EPF যে Fund টা সেটা Already আপনার মানে Office থেকে হয়ত করে রাগাইয়া আছে। সেই টাকাটার Deduct করে Extra টাকা হয়ত বলেছেন যে Amount টা। আপনার Basic salary তিন লাখ ষাট হাজার তাইতো হ্যা তাহলে সেই ক্ষেত্রে আপনার PPF কিংবা EPF করার কোন দরকার নেই। কারন ওটা Already আপনার একটা করা আছে। আর ELF fund যেটা আর আপনার কথা শুনে যা মনে হলো যে ঝুকির দিকটা একটু খানি খেয়াল যেহেতু রাখছেন তো Mutual fund রাখতে চাইছেন না আপনি যখন Mutual fund এ রাখতে চাইছেন না। তখন আপনার কাছে দুই রকমের তাহলে Suggation আছে। নয় আপনি You lip আর নয় Life insurance এর যেটা Traditaional Plan । Traditional plan এর আপনি তো Term করেছেন। অন্য যে Plan টা আছে। অন্য যে Policy গুলো হয় তাহলে সেইটা আপনি করে দেখতে পারেন। Sir tax amount টা কমে বলতে দরুন আপনার যদি আপনার আঠারো হাজার টাকা যেহেতু কাটছেন বলছেন। তো Private sector খুব তারাতারি এই খুব তারাতারি Salary হের ফের এদিক ওদিক হয়না। তো সেই ক্ষেত্রে বলে রাখি। যে ্আপনি তাহলে You lip টা Check করে দেখতে পারেন। আর আঠারো হাজার টাকা যেটা সেই Amount টাও তার Minimum দশ বছর তো Same থাকতে পারে। Just suppose বলছি। হতেই পারে আপনি Sales line আছেন নাকি Normal হ্যা Sales line এ থাকলে তাহলে এই Amount বেশিও হতে পারে। তাহলে আপনি আপনার Safety জন্যে আপনি যদি Twenty five Thousand করে Per year যদি রাখেন ও ধরুন আপনি April মাস থেকে যদি Start করেন। Policy টা শুরু যদি করেন । Then april suggust করব না। February তে আপনি যদি পচিশ হাজার টাকা রাখেন

ও আপনার Investment ই রাখতে পারবেন হ্যা স্যা আপনি কত বছরের জন্য রাখতে চান আগে কত বছর Investment করতে চান অ Short হচ্ছে পাচ বছর। অ পাচ বছর মানে আপনাকে দিতে হবেই। এমন নয় যে sir কিছু কিছু Company আছে ্আপনি যদি Direct আমরা যেহেতু Broker company তো আমাদের না গিয়ে আপনি যদি Direct কোন Bank বা কারো সাথে যদি Linkup করেন কাথা বলেন তো তারা বলবে। না যে sir আপনি তিন বছর দেওয়ার পরে করতে পারেন। পরবর্তী যত দিনের আপনি Term করতে চান তার জন্য। You lip ক্ষেত্রে কি হয় জানেন তো? You lip ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি বলে। আপনি যদি তাদের কথা শুনে এরকম করেন। যে তিন বছর দেওয়ার পর আর Amount টা দিলেন না। হয়ত আপনার মনে হলো এতে তো আমার ই লাভ হবে। আমি না হয় অন্য কোন কিছুতে Investment টা করব। তাদের কথা শুনে কিন্তু আপনি ওটা করে তাহলে আপনার ই Loss তিন বছর দেওয়ার পর সেই টাকাটা ফেরত পাওয়া যায় না। আপনকে যত বছর বলা হচ্ছে তত বছরেই আপনাকে দিতে হবে। মানে Policy bond এ যতখানি লেখা থাকবে আপনি তত বছরই দিবেন। তার বেশিও দিবেন না কমও না এবার Minimum পাঁচ বছর হয়, পাঁচ বছর হয়, ছয় বছর হয়, দশ বছর, বারো বছর হয়, আর পনেরো বছর হয় এবার আপনি বলুন আপনি? কত দিন Investment টা করবেন আর কত বছরের জন্য করবেন দশ বছরের জন্য, মানে আপনি Investment টা দশ বছর করবেন। আচ্ছা Investment করছেন দশ বছর তাহলে আপনি Period টা কতদিন রাখতে চান

বারো ও দশ বছর দেওয়ার পর দু বছর Wait করে তারপরে আপনি টাকাটা নিতে পারবেন হুম কিন্তু sir suggest করব। যে যদি মানে Just কথার কথা বলছি মানে সেটাতে আপনি কতটা Invest করবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যত Wait করবেন। মানে টাকাটা আপনি যত রেখে দেবে তত লাভটা বেশি হবে আপনার নয় পনেরো। পনেরো টাই করুন। কারন কুড়িটা একটু Extreme হয়ে যাচ্ছে। আর কিন্ত বারোটাও অনেকটাই কম দাড়াচ্ছে। কারন দুবছরের জন্য রেখে কিন্ত খুব একটা লাভ পাবেন না।

মানে আপনি আহ আপনার তালে নয় Forty percent আপনি ওদিকে অ Mutual fund মানে fund এর উপর রাখুন। আর Sixty percent টা আপনি Fixed করে দিতে পারেন। ধরুন আপনি Fifty Fifty রাখছেন তো। তো Fifty fifty রাখলে কি হচ্ছে। আপনার Fifty percent টাকা যেটা সেটা Fixed থাকছে। মানে সেখানে আমরা যেটাতেই হোক না কেনো আমরা Alredy বলে দিচ্ছি যে আপনি এই Amount টাই ফেরত পাবেন। কিন্তু এবার লাভের অংশটা যেটা হচ্ছে। সেই Amount সেটা আপনি বেশি পাবেন না কি কম পাবেন সেটা Depend করছে। ধরুন আপনি যদি বলেন যে, আপনি মানে Mutual fund যেহেতু Market এর উপর । আপনি তো Market এর অবস্থা যানেন না । সেটা পরে বাড়বে না কমবে । তো আপনি চাইলেন যে, না আমি তো সেটার উপর ঝুকি নিতে পারবো না তো আমি বেশি টাকাটাই Fixed রাখবো। এবার আপনার যে টাকা ধরুন Fifty fifty তে যে Amount টা থাকার কথা। Sixty forty করলে মানে আপনার তাহলে যে টাকাটা Fixed যেটা সেটা Sixty তে থাকবে। আর Forty percent যে টাকাটা আপনি Market এ রাখবেন। হ্যা sir তাহলে আপনি Forty sixty না sixty forty করবেন তাইতো Sir যেটা আপনি বলবেন। আপনার যদি মনে হয় যে আপনি Fifty fifty রাখতে চান তো Fifty fifty করতে পারেন। আবার Sixty forty হলে S ixty forty ও করতে পারেন

ওকে sir এটা কি আপনার Whatsapp Number হ্যা তাহলে sir আমি আপনাকে আমাদের যে Calculator টা আছে। যে কত Amount এর জন্য কত Amount আপনাকে Pay করতে হচ্ছে। এবং কতটা টাকা আপনি পাচ্ছেন। সেটার Details Calculator টা আমি তাহলে তোমাকে পাঠিয়ে দিচ্ছে হ্যালো, হেঁ আমি ভালো কি করছো?

তুই কি আর কোনো time পেলিস না, এই time এ তুই কল করেছিস, এই just মাছ ভাত খেয়ে ঘুমিয়েছি, আমার চোখ তা খুলছে না, না, না, না, না, আমি সব বুঝতে পারছি, কিন্তু এই যে আমি just এই যে এখুনি আমি মাছ ভাত খেয়েছি, তেলাপিয়া মাছ ভেজে ভালো করে মসলা দিয়ে, পাতলা ঝোল করে, ভাতের সঙ্গে চেটে চেটে খেয়েছি, অনেক দিন পরে আজকে মন করলো, কোলা পাতায় খাওয়া যাক, কোলা পাতা নিয়ে এসে, কেটে, একদম সবুজ কোলা পাতা ভাত রেখেছি, তেলাপিয়া মাছের ঝোল দিয়ে খেয়েছি, নুন আর একটা কাঁচা লঙ্কা ছিল, তার সঙ্গে last এ একটা পাপাড, একটু চাটনি,

আরে বৌয়ের কথা চার রে ভাই, এবার মাছ খেয়ে ঘুমিয়ে আছি, একা, আর কি বলবো, যদি বৌয়ের কথা থাকলে এক ঘুমাতাম, একদম নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছি রে ভাই, একদম ভালো টাইম এ কল করিস নি তুই, কল করার থাকলে সন্ধ্যা বেলায় কল করতিস, ছটা সাত টার সময়, এই যে টাইম আছে, দুটো একটা নাগাদ কল করার জন্য, তাও আগে, সবাই ঘুমিয়ে গেছে পান্তা ভাত খেয়ে, একটা লঙ্কা, একটু , এটাই বল.

হ্যা, হ্যা, হ্যা, আরে বাবারে কথা টা তো সোনা, আমি কি করি, আমি আমি আমি একটা প্রতিযোগিতা করি, প্রতিযোগিতার, একটা ভালো মিছিল করি, ছোট-খাটো মিছিল অটো বড়ো না, ওই টা inform করে আমি ওদের কে একসঙ্গে রাখি, একসঙ্গে রাখার পরে, বুঝতে পেরেছি, এদের কে শান্তি ভাবে রাখতে হবে এরকম করে হবে না, ঠিক আছে তাই জন্য আমার যত গুলো যে সম্পর্ক আছে সবাই কে আমি ইটা, কি আবার tension free হয়ে যায়, ওই program এ কি কি হয় জানো, আগে নাম বলছি আমি program এ ভালো করে শুনবে, ঠিক আছে annual মানে ওই, বস্যা এক একটা বয়েস এ একবারই event হয় না, বাসরিক কৃষি সেখানেও শিবির দু হাজার বাইশ, ইটা করা আছে দিনিস. উম ওই খানে আমি যে event ছিল, একদম বড়ো জায়গায় হয়েছিল, ওর নাম তা আমি বলবো ওর নাম ছা~ নাম তা ছিলো, আবার শোনো বাসরিক event ঠিক আছে, যে আছে নাম, কি করবো নাম টা, তো বলতেই হবে, বুঝতে পারছো, তার পরে event আছে,

হম আবার ঘুমিয়ে যাবো আমি ভালো চোখ লাগছিলো, এক সেকেন্ডে হয়েছে হাঁ, তাহলে আমি যে অনুষ্ঠান করারছিলাম, ওইটার নাম আছে বাস্রিক. হ্যা, হ্যা, আমি বুঝতে পারছি নেটওয়ার্ক একটু up down up down করছে, কি করবো বোলো তো, হেঁ, হ্যা, ভালোই তো, হেঁ বলছি ঐখানে আমার,

অরে আমি বলছিলাম কি আমি একটা অনুষ্ঠান করছিলাম, অনুষ্ঠানে কি হয়েছে, হ্যা, অনুষ্ঠান করার পরে ওরা ওইখানে বাচ্চা রা আসবে বাচ্চা রা এসে, ওইখানে.

আবার তাহলে ওইটা করে , না, না, না না সবার আমার bachelor , হেঁ, হেঁ, হেঁ, বলো, হেঁ, চলে গেছে, আহ আহ আহ আহ কি আর বলো? হ্যা, হ্যা, বলো বলো আহ আমি. হ্যা, বাবা সব ভালো এভাবে tension নিয়ে লাভ নেই ওপর থেকে আমি , হেঁ, হেঁ, হেঁ আরে! ওই আমি ভাবছিলাম। , হ্যা লাগবে ওই খান থেকে , হে ছ মাসে হে আমি তো বলেছি এতো বড়ো হয়ে গেছে,

হ্যা! , হ্যা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হলেও এখন পেসাব , হেঁ, না না না না আমি ওই খানে না না, আচ্ছা না না না না শোনো, কথা শোনো মাংস ভাত জেরোম আছে , নেটওয়ার্ক টা ভালো নেই, ওহো নেটওর্ক তাই ভালো নেই, ইটা কি রকম হয়ে গেলো গো,

হাঁ, হাঁ, , ওরা বিক্রি করে আমরা কিনে নিয়ে ওকে এক টাকা দি, এইবার যদি আপনি নিয়ে যান তাহলে minimum নেবে, হ্যাঁ, হ্যাঁ আমি আমি জে paper তা পেয়েছি হ্যাঁ, লাভ তো হয়, ভালো করে যদি তুমি ভালো করে সব কিছু accept করে এখানে ধ্যান দোও, তাহলে two benefits দুটো benefits আছে,

এবার এবার বলবো এবার কি আছে কি এই জে program তা হয়ে ছিল জেখানে আমরা কাগোজ পেয়েছি, ওই খানে বলা গেছে কি একটা ভদ্রলোক বলেছে কি,

বুঝতে পারছো, ওরা বলেছে যে ভালো করে . হ্যাঁ, তাই জন্য আমি wait করছি, ওই কে বললে তাই .